নেল এক্সটেনশন সবকিছু করে নিজেকে সৌন্দর্যর চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে এই বিউটি পার্লার -কে ইউস করা হয়।

গিয়ে আমরা সাইকেল -এর মাধ্যমে পৌঁছে যেতে পারি। সাইকেল -টি হচ্ছে দুই চাকা বিশিষ্ট একটি --

সবজি আমাদের শরীরের বল এবং শক্তি দুটোই বাড়ায় সবজি খেলে আমাদের শরীর ভালো থাকে।

অবধি মানুষই উপভোগ করতে আসে জলের --

উল্টো চুলোর প্রতি খরচ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে অথচ ঢাকার সব এলাকায় --